এই একটা খেলার দেখা যাচ্ছে তারপরে দুটো লোক বসে আছে চেয়ার এ তারপরে লাইট দিয়া দেখাইছে তারপরে সবুজ রং এর--

এটা একটি মন্দির মন্দির দেখা যাচ্ছে-এ- মন্দির-টার উপরে একটি উঁচু করে--

তারপরে মন্দিরটি খুব সুন্দর লাগছে মালা দিয়ে সাজা আছে নিচে লাল কালার তারপরে বুলু কালার তারপরে তারপরে লেবু কালার তারপরে সাদা কালার --

লাল কালার -এর চেয়ার দেওয়া আছে চেয়ার -এ লোক গুলি বসে আছে-এ।

তারপরে কি সুন্দর জায়গাটি লাগছে জায়গাটি খুবই সুন্দর লাগছে জায়গাটি দেখে মনে হচ্ছে দারুন জায়গা।

উম দমে সুন্দর সাজা আছে এটা মনে হচ্ছে একটা দোকান দোকানটি উম বাদি আছে তারপরে লেখা আছে--

তারপর বান দেখা যাচ্ছে পুকুর পুকুর দেখা যাচ্ছে।

এটা একটা পুকুর পুকুরটির জল আছে জলের মধ্যে ডাঙাটি অনেক ঘাস আছে।

ছেলেগুলো সব বসে বসে পড়াশুনা করছে হয়তো কিছু কিছু বানাচ্ছে এটা খুব সুন্দর জায়গা সবাই বসে আছে নিচে দারুণ জায়গা ওপরেও দারুন জায়গা।

অনেক সুন্দর জায়গা এটি ঘুরা ফেরা অনেক লোকজন মানুষ ঘোরাঘুরি করছে।

ধরো একটা রোড রোড -টিতে মানুষ টি উম- বাইক -এ করে ঘোরাঘুরি করছে।

তারপর একটা বিল্ডিং দেখা যাচ্ছে বিল্ডিং -টির কালার -টি সাদা আর আকাশি কালার আর নিচে একটি টোটো দাঁড়িয়ে আছে।